জল কি সুন্দর ফোয়ারার মতো উঠছে।

তার মধ্যে গাড়ি আছে তার মধ্যে লোকজন দাঁড়িয়ে আছে মাঠে সবুজ ঘাস রয়েছে পশু পাখি দেখা যাচ্ছে সেখান থেকে--

ওপরে চার পাঁচজন মিলে তারা কি কাজ করছে দেখে খুব ভা--

একটি বড় বাড়ি সেখানে কাঁচের জানলা দেওয়া আছে।

হেলমেট সব কিছু লাগিয়ে নিয়েছে সে--

তার মধ্যে দু তলা তিন তলা আই.সি.সি.আই লেখা রয়েছে। তার পাশে।